কালার রয়েছে বিল্ডিং -এ। একটি জানলা গিরিল দেওয়া সামনে একটি ছেলে দাঁড়িয়ে আছে।

ছেলেটি হাফ প্যান্ট পড়ে রয়েছে কমলা ও--

ছাটমার পুজো হচ্ছে অনেক উঁচু উঁচু--

পোস্টার গাড়ি ঘোরার টোটো বাইক মানুষ --

মূর্তি রয়েছে হনুমান শিব ঠাকুর কার্তি--

সবুজ মাঠ দূরে একটি বিল্ডিং খোলা আকাশ চারিদিকে গাছ ভর্তি।

উপরে আকাশের মেঘ নীল আকাশ ।

জলাশয় ভর্তি রাস্তা তার উপরেই বাস চলছে চার চাকা চলছে লোক হেঁটে চলে যাচ্ছে।

ব্যানারে লাল ও সাদা কালার করা।

ক্যামেরা তুলছে অনেক বিভিন্ন ধরনের পতাকার কালার । মাঠে অনেকে খেল--

খোলা আকাশ অনেক মেঘ। সবুজ মাঠ ঘাস খাচ্ছে গরু ছাগল।

এম এস কামাল রঞ্জন কর। ধুপগুড়ি জলপাইগুড়ি ফালাকাটা রোড ।